উপরে খুলা আকাশও দেখা যায়।

একজন বা দুজন মানুষের কিছুটা অংশ দেখা যাচ্ছে একটা লাল সিট দেখতে পাচ্ছি।

এর মধ্যে ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে বড় বড় অনেক গাসপালা দেখা যাচ্ছে বিল্ডিং য়ের উপরের অংশ সবুজ রংয়ের দেখা যাচ্ছে।

এই সবিতে আমি দেখতে পাচ্ছি দুই তিনটা গাড়ি একজন মানুষ বাইক -এ বসে আছেন।

কয়েকটা পোস্টার লাগানো আছে যার মইধ্যে একটাতে লিখা আছে সি_এ_ই আরেকটাতে উপরে বিল্ডিংয়ে লেখা আছে কলেজ অফ অ্যারোনাটিকাল ইঞ্জিনিয়ারিং ।

একজন মানুষের হাতে কোনো কাগজ নিয়ে ঘুরতেসেন।

এই সবিতে আমি দেখতে পাচ্চি একটি রুমের কিসুটা অং--

দুইটা ট্রাক দেখা যাচ্ছে পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে পিছনে একটা বিল্ডিংও দেখা যা--

কয়েকজন মানুষ কাজ করছেন একটি বড় ক্রেন দিয়ে উঠানো হচ্ছে নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি ঘরের ছবি যার সামনে একটি সাইনবোর্ড লাগানো আছে।

এই ছবিতে আমি একটি দোকানের ছবি দেখতে পাচ্ছি।

অনেক কালারের যেমন- সবুজ লাল আরো অনেক কালার ।

সামনে দিয়ে রাস্তা রাস্তার চারিদিকে লাইটিং করা আসে ।

একটা লাইটও দেখা যাচ্ছে কাপড়গুলা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখানো আছে।

আগুনের ফুলকা উপর দিকে চারিদিকে ছড়িয়ে পড়সে।

যার মধ্যে বসার জায়গাগুলো দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে বসার সিট আসে।

অনেকগুলা বস্তা দেখতে পাচ্ছি পিসনে দেওয়ালে একটি জানালার মত দেখা যাচ্চে ।

এই সোবিতে রাস্তার পাশে কিছুটা দুকানের অংশ দেখা যাচ্ছে।

ওইগুলার সামোনে সাইনবোর্ডও লাগানো আসে সাইনবোর্ডে কিসু অংশ খাদিম মনে হচ্ছে দেখা যায়।

মহিলার হাতে সবুজ রঙ্গের একটা কিসু দেখতে পাচ্ছি পিসনে অনেকগুলা পোস্টার লাগানো আ--

যার মধ্যে লিখা আসে সি_সি_টি_ভি ক্যামরা ভারতীয় স্টেট বেঙ্ক সূচনা আরো অনেক--

যার মধ্যে সামনে কেস কাউন্টার লেখা আসে এবং কয়েকগুলা জানালা দেখা যাচ্ছে।

এই সবিতে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা বসে আছেন।

বাঁদিকে একজন মানুষ হাঁটছেন আরো একজন মানুষের হাতে কিছু কাগজ আসে।

এখানে মোবাইল নাম্বার লিখা একটি দুকান রয়েছেআসে।

একটি ফুল গাসও রোপণ করা আসে ফুলগাসের চতুর্দিকে ইট দিয়ে সোটো নিসে একটি বেড়া দেওয়াও আছে।

একটা সাইনবোর্ড একটা দুটা সাইনবোর্ডও দেখতে পাচ্ছি।